প্ল্যাটফর্মের মধ্যে স্বামী বিবেকানন্দর ছবি লাগানো রয়েছে।

এই ছবিটিতে একটি কচ্ছপ দেখা যাচ্ছে।

কচ্ছপটির পিঠে একটি খুবই শক্ত আবরণ দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে হ্যাভেলস একটি দোকান।

একটি সাইকেল দেখা যাচ্ছে ছবিটির মধ্যে।

এই ওষুধপত্রগুলি কাঁচের রেকে সুন্দরভাবে সাজানো এবং গোছানো রয়েছে।

গোটা বাসটিতে পর্দা লাগানো আছে।

আর নিচে লাল কালি দিয়ে লেখা চা ভান্ডার লেখা আছে।

নদীর কলতান স্রোত বয়ে চলেছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটা কোনো একটি পার্কের এন্ট্রি গেট ।

গেটটির পাশে একটি ভবন দেখা যাচ্ছে।

লম্বা বারান্দা দেখা যাচ্ছে এই ছবিটির মধ্যে।

এর প্যান্ডেলটির রঙ হলুদ কালার ।

এখানে প্রাথমিক প্রসরভাবে পড়াশোনা করানো হয়।

এই ছবিটিতে একটি ফুটপাতের বাড়ি দেখা যাচ্ছে।

এখানে একজন ঠাকুর এবং কয়েকজন ভক্ত সেজে আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি কন্ট্রাকশন বাড়ি।

লোকটি হাফ প্যান্ট এবং হাফ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে।

বিছানাটির উপর একটি লোক বসে রয়েছে।

গুলি লোহার জিনিসপত্র রয়েছে ছবিটির মধ্যে।

এখানে কয়েকজন লোককে দেখা যাচ্ছে।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

কয়েকজন লোককে দেখা যাচ্ছে এই ছবিটির মধ্যে।

এই ভবনটির ভিতরে হলুদ রঙ্গের কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে।

ঘরটির মধ্যে দুটি লাইট জ্বলছে।

দেওয়ালের মধ্যে নো মাক্স নো সেল লেখা আছে।

এখানে অনে মানুষজনকে দেখা যাচ্ছে।

এই ছবিতে মনে হচ্ছে এখানে পুজো চলছে।